এই চিত্রটি দেখতে পাচ্ছি এটি খ্রিস্টানদের চিত্র দেখতে পাচ্ছি। সামনে রাখা আছে টেবিলট ওই প্রান্তে এবং একটি মেয়ে দে দে এদিকের চেয়ারের মধ্যে বসে আছেন। ওই প্রান্তে একটি ড্রামস নিয়ে একজন ছেলে বসে আছেন।

এ চিত্র তে দেখতে পাচ্ছি টু ওয়ার্কার চিত্র আর চাই তোমার কাছে চিত্র যেখানে একজন সবুজ জেকে পরা মানুষ দাঁড়িয়ে আছেন এবং দিনের সাথে গাইড করছেন কিভাবে কাজ করতে হবে তিনি তাদের বলছেন এবং অপর প্রানতে দেখা --

এই চিত্রটি দেখতে পাচ্ছি একজন ভদ্রমহলে দাঁড়িয়ে আছেন | এবং নিজের ভদ্র মহিলা কলা এবং কলা গাছ নিয়ে এসে নিয়ে পুজো করছেন | এবং পাশের একটি বেলুন দিয়ে সাজানো আছে | পাশে একটি--

এই চিত্রটি একটি বাস স্ট্যান্ড -এর চিত্র দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছেন কয়েকটি বাস দাঁড়িয়ে আছে এটি ব্যানার লাগানো আছে ব্যানার টি ছিড়ে পড়ে গেছে।